দেখা যাচ্ছে ব্ল্যাকবোর্ড -এ কি সব লেখা আছে।

কে জানে এসে কে খেয়ে গেছে যতসব।

বেশ অনেক রকমেরই জামা কাপড় দেখা যাচ্ছে এবং একটা লোক এমনই বসে রয়েছে।

এবং সেখানকার আকাশটা খুব সুন্দর লাগছে একদম মেঘহীন আকাশ খুব সুন্দর পেজা তুলোর মত মেঘ আছে বেশ ভালো লাগছে জায়গাটা।